windows texworks দ্বারা latex dear tutorial আপনাদের স্বাগত
in টিউটোরিয়ালটিতে আমরা শিখব মিকটেক download এবং install
texworks ব্যবহার করে প্রাথমিক latex documents লেখা
অনুপস্থিত প্যাকেজগুলি download করতে miktex configure করা
এই tutorial record করতে আমি windows7 7 operating system এবং miktex29 ব্যবহার করছি
এখন texworks এর প্রধান বৈশিষ্ট্যগুলি দেখা যাক
এটি প্ল্যাটফর্ম এর নির্ভর করে না
এতে একটি এমবেডেড পিডিএফ reader আছে
এতে ভারতীয় ভাষা typesetting সম্ভব
texworks শুরু করার আগে আগে miktex install করা যাক
মিকটেক হলো windowsএ latex বা tex এবং সম্পর্কিত প্রোগ্রামগুলির up to date বাস্তবায়ন
এতে windows latex মৌলিক documents তৈরি করার প্রয়োজনীয় প্যাকেজগুলি রয়েছে এছাড়াও texworks হল miktex ইনস্টলেশনের সাথে উপলব্ধ ডিফল্ট editor
website www miktex org এ যান
সুপারিশকৃত miktex ইনস্টলারের জন্য download link এ click করুন এটি মিকটেক installer download করবে
download করুন এবং আপনার ডেস্কটপে এটি save করুন
এটি একটি বড় file প্রায় ১৫৪ mega bytes তাই এটি download করার জন্য কিছু সময় লাগবে
আমি আগেই এখানে এই file ডাউনলোড করে রেখেছি
এই file double click করে ইনস্টলেশন শুরু করুন
check বক্সটিতে check করুন এবং next click করুন
সমস্ত ডিফল্ট বিকল্পগুলি চয়ন করুন
ইনস্টলেশনে প্রায় 5 থেকে 10 minutes সময় লাগবে
আমি ইতিমধ্যেই আমার কম্পিউটারে miktex ইনস্টল করে রেখেছি তাই আমি ইনস্টলেশনে আর এগোবো না
আপনার কম্পিউটারে miktex সফলভাবে ইনস্টল করার পরে
দেখা যাক মিকটেক এর সাথে আসা texworks editor কিভাবে ব্যবহার করা যায়
windows start বোতামে click করুন
all programs click করুন
miktex29 click করুন
texworks click করুন
texworks editor খুলে যাবে
আমি একটি বিদ্যমান latex document খুলছি
fileএ click করুন তারপর open click করুন এবং directory নির্বাচন করুন তারপর আমি hello tex file খুলব
আপনি you ফাইলটিতে লিখিত টেক্সটটি রঙিন দেখতে পারেন
একে syntax হাইলাইট বলা হয় এটি আপনার লেখা এবং latex syntax এর মধ্যে পার্থক্য করতে সাহায্য করে
latex syntax হাইলাইট করা in হলে নিম্নোক্ত কাজগুলি করুন
texworks window menu bar format বোতামে click করুন
syntax colouring নির্বাচন করুন এবং তারপর latex click করুন
যদি apply চান যে প্রত্যেকবার apply লেটেক document তৈরি করার সময় syntax হাইলাইট হবে তবে নিমোক্ত কাজগুলি করুন
menu bar edit click করুন তারপর preferences click করুন
editorট্যাবে dropdown বাটনটিতে click করুন যাতে syntax colouring in জন্য বিকল্পthe রয়েছে
latex নির্বাচন করুন এবং তারপর click করুন ok
in ভাবে ভবিষ্যতে নির্মিত সমস্ত নথিতে syntax হাইলাইট প্রয়োগ হয়ে যাবে
এখন আমরা আমাদের latex document compile করার জন্য প্রস্তুত
কম্পাইলেশন শুরু করতে ctrl এবং t কীদুটি একসঙ্গে চাপুন
document ত্রুটি ছাড়া compiled হয়ে গেলে পিডিএফ খুলে যাবে
লক্ষ্য করুন এই pdf reader texworksএর সাথেই আসে
compiled করা পিডিএফ documents প্রদর্শন করতে texworks এই ডিফল্ট পিডিএফ reader ব্যবহার করে
আমরা latex we মৌলিক ইনস্টলেশন সম্পন্ন করেছি
এটি অন্যান্য formatting প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট
এখন you tutorial এড়াতে পারেন প্লেলিস্টের বাকি latex tutorial অনুশীলন করুন
অন্যান্য টিউটোরিয়ালঅনুশীলনের সময় আপনি নিম্ন ম্যাসেজ পাবেন: the required file abc is missing
it is a part of the following package: xyz
এখানে abc xyz প্যাকেজের একটি file
abc এবং xyz আপনার ক্ষেত্রে নির্দিষ্ট
আপনি এইরকম error পেলে বাকি tutorial শুনুন
two সমস্যা সমাধানের দুটি উপায় টিউটোরিলের বাকি অংশে ব্যাখ্যা করা হয়েছে অন্তত তাদের একটি কাজ করা উচিত
এখনকার জন্য শুভবিদায়
আপনি কি জানেন নিম্নোক্ত ধরণের সমস্যা কিভাবে সমাধান করে: tutorial বাকি অংশ শুনুন এবং অনুশীলন করুন
এখন একটি beamer document compile করা যাক
ডিফল্টভাবে beamer প্যাকেজ আমাদের ইনস্টল করা miktex সেটআপের মধ্যে অন্তর্ভূক্ত থাকে না
এর অর্থ হচ্ছে আমাদের এটি অন্য কোথাও থেকে download করে বর্তমান miktexwe যোগ করতে have
একটি অনুপস্থিত প্যাকেজ ইনস্টল করার দুটি উপায় আছে
একটি উপায় হল latex document কম্পাইল করার সময় তৎক্ষনাৎ এটিকে install করা
এই latex ডকুমেন্টটির এমন একটি প্যাকেজ প্রয়োজন যা সাধারণত আপনার মিকটেক ডিস্ট্রিবিউশনে উপলব্ধ থাকে না
অন্যভাবে miktex প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে এই প্যাকেজ নিজে চয়ন করে install করা যেতে পারে
আমরা প্রথম পদ্ধতিটি দেখি
আমরা এমন একটি latex document খুলব এবং compile করব যাতে internet থেকে প্যাকেজ install করতে হবে
প্রথমে texworks editor বন্ধ করুন
tex file টিকে administrator হিসাবে খুলতে হবে
start বোতামে click করুন তারপর all programs click করুন miktex29 click করুন
texworks এ ডান click run এবং run as administrator নির্বাচন run
এটি administrator সুবিধাগুলির সাথে texworks editor চালু করবে
এখন file এ click করুন তারপর open এ click করুন beamer tex file চয়ন করুন
কম্পাইলেশন শুরু করতে ctrl এবংt কী একসঙ্গে টিপুন
প্যাকেজ ইনস্টলেশন dialog box খোলা হবে
এটি অনুপস্থিত প্যাকেজ beamer cls install করতে বলবে
এই dialog box change বোতামে click করুন
change package repository dialog box খুলে যাবে
packages shall be installed from the internet বিকল্পটি নির্বাচন করুন
connection settings click করুন
এটি আপনাকে proxy সেটিংস configure করতে বলবে
যদি আপনি proxy network না থাকেন তাহলে use proxy server checkbox বক্সটিতে টিক দিতে হবে না
যেহেতু আমি একটি proxy network আছি আমি checkbox বক্সে ক্লিক করে বিকল্পটি সক্ষম করব
আমি proxy address লিখব
আমি proxy port number লিখব
আমি সংশ্লিষ্ট checkbox বাক্সে ক্লিক করে authentication required বিকল্পটি সক্ষম করব
ok click করুন এবং তারপর next click করুন
এটি আমাকে proxy ইউজারনেম এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে
আমি তথ্য লিখব এবং ok click করব
এটি remote package repositories এর একটি তালিকা দেখাবে
তালিকা থেকে একটি চয়ন করুন এবং finish click করুন
install click করুন
এটি beamer cls প্যাকেজটি install করবে
আবার একবার package installation dialog box খুলে যাবে
এটি অনুপস্থিত প্যাকেজ pgfcore sty install করতে বলবে
আপনি always show this dialog before installing packages dialog বাক্সটিতে টিক নাও দিতে পারেন
যদি আপনি টিক দেন তাহলে miktex আরো অন্যান্য অনুপস্থিত প্যাকেজএর জন্য আপনাকে আবার জিজ্ঞাসা করবে না
install click করুন
এখন যদি আরও অনুপস্থিত প্যাকেজ থাকে তবে আপনার অনুমতি ছাড়াই এটি সেগুলিকে স্বয়ংক্রিয়ভাবে install করবে
ইনস্টলেশনের শেষ হয়ে গেলে এটি কম্পাইলেশন শেষ করবে এবং পিডিএফ output খুলবে
দেখতে পাচ্ছেন যে আমরা সফলভাবে একটি beamer document compiled করেছি
এখন অনুপস্থিত প্যাকেজ ইনস্টল করার দ্বিতীয় পদ্ধতিটি দেখুন
windows start বোতামে click করুন
all programs click করুন
miktex29 click করুন
maintenance admin click করুন
package manager admin ক্লিক করুন
এটিতে বিভিন্ন উপলব্ধ প্যাকেজগুলির তালিকা প্রদর্শিত হচ্ছে
এখন এই তালিকাটি দেখা যাক
এই তালিকায় ছটি কলাম রয়েছে
এগুলি হল name category size packaged date installed on date এবং title
installed on কলামটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
the the প্যাকেজগুলির জন্য এই কলামটি ফাঁকা সেগুলি ইনস্টল করা নেই
আসুন দেখি কিভাবে একটি নির্দিষ্ট প্যাকেজ install করা যায়
উদাহরণস্বরূপ abc প্যাকেজটি চয়ন করি
লক্ষ্য করুন যে মুহূর্তে আমি প্যাকেজটি নির্বাচন করলাম উপরে বাম দিকে plus বোতামটি সক্ষম হয়ে যায়
plus বোতামটি হল install বোতাম plus বোতামে click করুন
একটি window খুলবে যাতে install করা বা install করার জন্য আপনি যে যে প্যাকেজগুলি নির্বাচন করেছেন তার তালিকা রয়েছে
proceed এ click করুন
যেহেতু আমি একটি proxy network connection configured করেছি এটি proxy ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখতে বলবে
আমার ইউসারনেম এবং পাসওয়ার্ড লেখা যাক
ok click করুন
একটি window খুলবে যা ইনস্টলেশনের জন্য নির্বাচিত প্যাকেজের download প্রগতি দেখাবে
এটি হতে পারে remote server connectivity এর কারণে প্রয়োজনীয় প্যাকেজটির download ব্যর্থ হলো
সেক্ষেত্রে package repository পরিবর্তন করুন এবং আবার চেষ্টা করুন
আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত প্যাকেজটির ইনস্টলেশন সম্পন্ন হয়েছে
close click করুন
প্যাকেজ তালিকাটি refreshed হবে
দেখুন প্যাকেজ abc এর জন্য installed on column ১১ september ২০১৩ প্রদর্শিত হচ্ছে
windows texworks ব্যবহার করে latex বিষয়ক tutorial এখানেই সম্পূর্ণ হলো
in tutorial আমরা শিখেছি: মিকটেক download এবং install করা
texworks ব্যবহার করে প্রাথমিক latex document লেখা
দুটি ভিন্ন উপায়ে অনুপস্থিত প্যাকেজগুলি download করার জন্য miktex configure করা
নিম্নলিখিত লিংকএ উপলব্ধ video দেখুন
এটি spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় যদি আপনার ভাল bandwidth না থাকে তাহলে আপনি এটি download করে দেখতে পারেন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
আরো তথ্যের জন্য দয়া করে contact @spokentutorial orgএ ইমেইল করুন
spoken tutorial টক্ to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি mhrd এর জাতীয় শিক্ষা mission দ্বারা সমর্থিত
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ পাওয়া যাবে স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ nmeict হাইফেন ইন্ট্রো
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ